এটার মাজ খানে দুটি গাছ রয়েছে।

এ কোনো নির্দির্ট স্থানে উরে যাবে ।

উঁচু জা একটা উঁচু জায়গা রয়েছে।

এই নার্সিং হোম -টি-ই এ অনেক বড়ো।

যেখান দিয়ে এক পাশ দিয়ে অন্য পাশে যাওয়ার যাতায়াত এর জন্য ।

এ সামনে একটা বালির ঢিপি উমম বালির |

তার মাথার উপর ওর এ।

তার কাটা রাখা তার কাটা দেওয়া হয়েছে।

আ ব্যাঙ্ক -এর কর্মীরা দাঁড়িয়ে রয়েছে। একে অন্যের সাথে কথা বলছে।

এইখানে আয়ুর্বেদিক ওষুধ পত্র পাওয়া যায় ।